ছবিটিতে একটি মারুতি সুজুকি শোরুমের সামনের দৃশ্য দেখা যাচ্ছে।

দোকানের সামনে অংশ সবুজ ও হলুদ বেলুন দিয়ে সাজানো আছে।

এই ছবিতে একটি শিশুদের জন্য খেলার মাঠ রয়েছে।

ছবিটি একটি দোকানে ভিতরের দৃশ্য দেখে মনে হ--

কিছু খাওয়ারের জিনিস রাখা আছে এবং দুটি চামচ রাখা আছে।

দোকানটির ওপরে লাল রঙের একটি সাইনবোর্ড রয়েছে যার মধ্যে লেখা আছে ওয়ান্ডার ফার্নিচার ।

ছবিটিতে একটি ঘরের ভিতরের দৃশ্য দেখা যাচ্ছে।

যেইগুলি সম্ভবত কোনো ইলেকট্রনিক্সের জিনিস হতে পারে।

স্টেজের মধ্যে বেশ কিছু ডি_জে বক্স ও লাইট লাগানো আছে।

চা বাগানটি পুরা গাছপালা দিয়ে ঘেরা করা হয়েছে।

এটি একটি বিমান বন্দরের চেক ইন এলাকার দিশ্য দেখা যাচ্ছে।

এতে সাদা ও বাদামি রঙের টাইলস দিয়ে আয়তক্ষেত্রকার নকশা করা হয়েছে।

ছবিটি একটি রাস্তার পাশে একটি ছোটো দোকানে খাওয়ারের দৃশ্য।

আয়নাটির ওপর দুটি শিল্ড রাখা আছে।

যেখানে খিলানযুক্ত জানালা ও বারান্দা রয়েছে।

এটি সম্ভবত কোনও একটি গ্রামীণ এলাকায় পরিবেশ।